প্রথম C প্রোগ্রামের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা ব্যাখ্যা করব একটি C প্রোগ্রাম কিভাবে লেখে কিভাবে কম্পাইল করে কিভাবে এক্সিকিউট করে
আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান সম্পর্কেও ব্যাখ্যা করব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং উবুন্টুতে G কম্পাইলার সংস্করণ 452 ব্যবহার করছি
এই টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনাকে উবুন্টু অপারেটিং সিস্টেম এবং এডিটরের সাথে পরিচিত হতে হবে
কিছু এডিটর হল ভিআইএম এবং গেদিত
আমি এই টিউটোরিয়ালে গেদিত ব্যবহার করছি
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট httpspoken tutorialorg পরিদর্শন করুন
একটি C প্রোগ্রাম কিভাবে লেখে তা একটি উদাহরণের মাধ্যমে বলি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
টেক্সট এডিটর খুলতে টার্মিনালে লিখুন গেদিত স্পেস তাল্ক ডট সিপিপি স্পেস এম্পারস্যান্ড প্রম্পট মুক্ত করতে আমরা ব্যবহার করি
লক্ষ্য করুন যে সকল C ফাইলের এক্সটেনশন ডট সিপিপি হবে
এখন Enter টিপুন
টেক্সট এডিটর খুলে গেছে
একটি প্রোগ্রাম লেখা শুরু করা যাক
এখন লিখুন ডবল স্ল্যাশ স্পেস মাই ফার্স্ট C প্রোগ্রাম
এখানে ডবল স্ল্যাশ লাইন কমেন্ট করতে ব্যবহৃত হয়েছে
কমেন্ট প্রোগ্রামের প্রবাহ বুঝতে ব্যবহৃত হয়েছে
এটি নথিপত্রের জন্য দরকারী
এটি আমাদের প্রোগ্রাম সম্পর্কে তথ্য দেয়
ডবল স্ল্যাশকে সিঙ্গল লাইন কমেন্ট বলা হয়
এখন Enter টিপুন
এখন লিখুন হ্যাশ include স্পেস ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট ক্লোসিং অ্যাঙ্গেল ব্রেকেট
প্রথমে বন্ধনী সমাপ্ত করে তারপর এর ভিতরে লেখা শুরু করা একটি ভাল অনুশীলন
এখন বন্ধনীর ভিতরে লিখুন আইওস্ট্রিম
এখানে আইওস্ট্রিম একটি হেডার ফাইল
C এ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন ব্যবহারের সময় এই ফাইলটি থাকা দরকার
এখন Enter টিপুন
এখন লিখুন ইউজিং স্পেস নেমস্পেস স্পেস এসটিডি এবং একটি সেমিকোলন ইউজিং স্টেটমেন্ট কম্পাইলারকে জানায় যে আপনি এসটিডি নেমস্পেস ব্যবহার করতে চান
নেমস্পেস এর উদ্দেশ্য হল নামের সংঘর্ষ এড়ানো
এটি স্থানীয় পরিচিত নাম দ্বারা সম্পন্ন করা হয়
এটি ঘোষণামূলক এলাকা তৈরী করে স্কোপ সংজ্ঞায়িত করে
নেমস্পেস এ সংজ্ঞায়িত যাকিছু সেই নেমস্পেস এর স্কোপ এ আছে
এখানে এসটিডি হল নেমস্পেস যেখানে সমগ্র স্ট্যান্ডার্ড C লাইব্রেরি ঘোষিত আছে
এখন Enter টিপুন
এখন লিখুন ইন্ট স্পেস মেইন ওপেনিং ব্রেকেট ক্লোসিং ব্রেকেট মেইন একটি বিশেষ ফাংশন
এটি সূচিত করে যে প্রোগ্রামের সঞ্চালন এই লাইন থেকে শুরু হয়
ওপেনিং এবং ক্লোসিং ব্রেকেটকে পেরেনথীসীস বলা হয়
মেইন দ্বারা অনুসৃত পেরেনথীসীস ব্যবহারকারীদের বলে যে মেইন হল একটি ফাংশন
এখানে ইন্ট মেইন ফাঙ্কশন কোনো আর্গুমেন্ট নেয় না এবং ইন্টিজার মান ফেরত দেয়
আমরা অন্য টিউটোরিয়ালে দাতা টাইপস সম্পর্কে শিখব
এখন মেইন ফাংশন সম্পর্কে অধিক জানতে স্লাইডে যাওয়া যাক
প্রতিটি প্রোগ্রামের একটি মেন ফাংশন থাকা আবশ্যক
সেখানে একাধিক মেইন ফাংশন থাকা উচিত নয়
অন্যথায় কম্পাইলার প্রোগ্রামের প্রারম্ভ সনাক্ত করতে পারে না
পেরেনথীসীসের খালি পেয়ার সূচিত করে যে মেনে কোনো আর্গুমেন্ট নেই
আসন্ন টিউটোরিয়ালে আর্গুমেন্টের ধারণা সম্পর্কে আলোচনা করা হবে
এখন আমাদের প্রোগ্রামে ফিরে আসি
Enter টিপুন
ওপেন কার্লি ব্রেকেট লিখুন ওপেনিং কার্লি ব্রেকেট মেন ফাংশনের প্রারম্ভ চিহ্নিত করে
তারপর ক্লোসিং কার্লি ব্রেকেট লিখুন ক্লোসিং কার্লি ব্রেকেট মেন ফাংশনের সমাপ্তি সূচিত করে
এখন বন্ধনীর ভিতরে Enter দুইবার টিপুন কার্সার এক লাইন উপরে নিয়ে যান
ইন্ডেনটেশন কোড পড়তে সহজ করে
এটি দ্রুত এরর সনাক্ত করতেও সাহায্য করে
তাই এখানে একটি স্পেস দেই এবং লিখি কাউট স্পেস দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট
কাউট টার্মিনালে আউটপুট প্রিন্ট করার একটি স্ট্যান্ডার্ড C ফাংশন
এখন বন্ধনীর পর ডবল উদ্ধৃতির মধ্যে লিখুন
কাউট ফাংশনে ডবল উদ্ধৃতির মধ্যে যাকিছু প্রিন্ট করা হবে
এখন উদ্ধৃতির মধ্যে লিখুন তাল্ক টো a টিচার ন
এখানে n নতুন লাইন সূচিত করে
ফলস্বরূপ কাউট ফাংশন সঞ্চালনের পর কার্সার নতুন লাইন চলে আসে
প্রতিটি C স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হওয়া আবশ্যক
অতএব এটি এই লাইনের শেষে লিখুন
সেমিকোলন একটি স্টেটমেন্ট টারমিনেটর হিসাবে কাজ করেএখন Enter টিপুন
এখানে একটি স্পেস দিন এবং লিখুন রিটার্ন স্পেস 0 এবং একটি সেমিকোলন এই স্টেটমেন্ট পূর্ণসংখ্যা শূন্য ফেরত দেয়
এই ফাংশনের জন্য একটি পূর্ণসংখ্যা ফেরত পাওয়া উচিত কারণ ফাংশনের ধরন হল ইন্ট
রিটার্ন স্টেটমেন্ট এক্সিকিউটেবল স্টেটমেন্টের সমাপ্তি চিনহিত করে
আমরা অন্য টিউটোরিয়ালে রিটার্ন ভ্যালু সম্পর্কে আরও শিখব
এখন ফাইলটি সংরক্ষণ করতে সেভ বোতামে টিপুন
প্রায়ই ফাইল সংরক্ষণ করা একটি ভাল অভ্যাস
এটি আকস্মিক পাওয়ার কমতি থেকে আপনাকে রক্ষা করবে
অ্যাপ্লিকেশন ক্রেশ হলেও এটি সহায়ক হবে
এখন প্রোগ্রামটি কম্পাইল করা যাক
টার্মিনালে ফিরে যান
এখন লিখুন g স্পেস talkসিপিপি স্পেস হাইফেন o স্পেস আউটপুট এখানে g কম্পাইলার C প্রোগ্রাম কম্পাইল করতে ব্যবহৃত হয়
talkসিপিপি হল আমাদের ফাইলের নাম
o আউটপুট বলে যে এক্সিকিউটেবল আউটপুট ফাইলে যাওয়া উচিত
এখন Enter টিপুন
আমরা দেখি যে প্রোগ্রাম কম্পাইল হয়ে গেছে
এলএস lrt লিখে আমরা দেখতে পারি যে আউটপুট তৈরি করা অন্তিম ফাইল
প্রোগ্রাম এক্সিকিউট করতে লিখুন ডট স্ল্যাশ আউটপুট
এবং Enter টিপুন
এখানে আউটপুট তাল্ক টো a টিচার হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন সাধারণ এররগুলি দেখি যা আমরা পেতে পারি
এডিটরে ফিরে যাই
ধরুন এখানে আমরা লিখতে ভুলে গেছি
এখন ফাইলটি সংরক্ষণ করুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
পূর্বে ব্যবহৃত কমান্ড ব্যবহার করে এখন প্রোগ্রাম কম্পাইল এবং রান করুন
আমরা একটি এরর দেখি
আমরা দেখি যে talkসিপিপি ফাইলে সপ্তম লাইনে একটি এরর আছে
যা হল এক্সপেক্টেড কার্লি ব্র্যাকেট আত থে এন্ড ওএফ ইনপুট
এখন আমাদের টেক্সট এডিটরে ফিরে আসি
যেমনকি আমি আগে বলেছি ক্লোসিং কার্লি ব্রেকেট মেন ফাংশনের সমাপ্তি চিহ্নিত করে
তাই পুনরায় এখানে বন্ধনী রাখুন
এখন ফাইলটি সংরক্ষণ করুন
আবার এটি এক্সিকিউট করি
আপনি ইউপি আরো কী ব্যবহার করে পূর্বে উল্লিখিত কমান্ড অনুস্মরণ করতে পারেন যা আমি এখন করেছি
হ্যা এটি কাজ করছে
আমি আপনাকে আরেকটি সাধারণ এরর দেখাবো
এখন টেক্সট এডিটরে ফিরে যাই
এখন ধরুন এখানে আমরা এসটিডি লিখতে ভুলে গেছি
ফাইলটি সংরক্ষণ করি
টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করি
আমরা দেখি যে talkসিপিপি ফাইলে তৃতীয় এবং ষষ্ঠ লাইনে একটি এরর আছে যা হল এক্সপেক্টেড আইডেন্টিফায়ার বেফোর সেমিকোলন এবং কাউট ওয়াস নট ডিক্লেয়ার্ড আইএন থিস স্কোপ
কাউট একটি স্ট্যান্ডার্ড C লাইব্রেরি ফাংশন এবং সমগ্র C লাইব্রেরি ফাংশন এসটিডি নেমস্পেস এ সংজ্ঞায়িত করা হয়
সুতরাং এটি এরর দেয়
এখন এরর স্থির করি
টেক্সট এডিটরে ফিরে আসি এখানে এসটিডি লিখুন
এটি সংরক্ষণ করি
এটি আবার কম্পাইল করি
হ্যা এটি কাজ করছে
নির্দেশিত কাজ হিসাবে নামে এন্ড সিটি প্রিন্ট করতে একটি প্রোগ্রাম লিখুন
আমরা এই টিউটোরিয়ালে সিঙ্গল লাইন কমেন্ট ব্যবহার করেছি
এখন একটি মাল্টিলাইন কমেন্ট দিতে চেষ্টা করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspokentutorialorgWhat is a Spoken Tutorial এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট spoken tutorialorg তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ